এবং সিমেন্টের বেড়া দিয়ে ঘেরা এবং দূরে অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি নদীর মাঝখানে চর পড়েছে ।

অনেকগুলি গাছ দেখতে পারছি পিছনে দিকে আরো বাড়ি ফাড়ি দেখতে পারছি ল্যাম্প পোস্ট দেখতে পারছি। ইলেকট্রিক এর পোল দেখতে পারছি--

নীল রঙের জামা পরে আছে সেটি দেখা যাচ্ছে পিছন দিকে একটি সালুনের দৃশ্য দেখা যাচ্ছে একটি ছেলে কালো জামা পরে পিছনে দাঁড়িয়ে আ--